একটা ফুল রাখা আছে। গোলাপ গোলাপ ফুল অনেকগুলো অনেক কটা পাঁপড়ি আছে। একটা থালার মধ্যে। রেড ফুল দেখতে খুব সুন্দর লাগছে।

আর লোকটার পিছনে একটা-আ পা কুর্তা পরে চপেক আ খয়েরী কালার -এর চ এ কুর্তা পরে আছে লোকটা।

এখানে-এ একটা বা বাস আছে। বাস -টার মধ্যে লোকজন উঠছে। একটা-আ রিশকা দাঁড় করানো আছে। একটা লোক আ দাঁড়িয়ে আছে ব্লু কালার -এর জ্যাকেট ট্যাকেট পরে। কটা লোক বাস -এর মধ্যে উঠছে। একজন আ চকলেট কালার -এর জ্যাকেট পরে। একজন ব্লু কালার -এর জ্যাকেট পরে হোয়াইট কালার -এর প্যান্ট --

কোনো লোক নেই। বাট আ দোকানটা আ খুবই সাজানো। অনেক রকম খাবারের জিনিস আছে। চকলেট আছে উম আ মশলাপাতি অনেক স মানে আইসক্রিম টাইপ -এর জুস আছে অনেক রকমের।

এটা আশুতোষ কলেজ একটা। কলেজ -এর বাইরে একটা ইয়েল কালার -এর ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সি আ-আ-র ইয়ে কলেজ -টার বাইরে একটা-আ গার্ড আছে।

এখানে জলে অনেকগুলো জল আছে ওখানে চড়ার অনেক রাইডস আছে। চারটে লোক আছে। লোকগুলো স্নান করছে আ-আ-র ওপরে কটা লোক আছে।